মাটি কালার -এর হরিন দেখা যাচ্ছে এবং তার পাশে অনেক মাটি রয়েছে এবং শ্যাওলাও দেখা যাচ্ছে।

যারা এই সুন্দর দৃশ্য়কে উপভোগ করছে ।

এবং সেই বাদিকেই একটা কাঠ দেখা যাচ্ছে ।

এই কাঠটা কোনভাবে ড্যামেজ হয়ে গেছে।

এখানে একটা স্কুল দেখা যাচ্ছে এই স্কুল -টির নাম হলো ভান্ধাদি নিন্ম বুনিয়াদি বিদ্যালয়।

গাছ পালা দেখা যাচ্ছে এবং একটা বচ্চা ছেলেকেও দেখতে পাওয়া যাচ্ছে ।